hello নোবিতা দি

এই তো রে বসে আছি তুই কি করছিস আর বলিও না আমি project দিয়েছে তাই project লিখছি কিসের project দিয়েছে এই বাংলা এখন এই পরিস্থিতে বাংলাটাই চলছে তাই বাংলাটাই লিখছি ও আচ্ছা বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে নিয়ে তোমার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে নিয়ে কত দূর লিখলি লিখলাম হয়েছে দু তিনটে লেখা হয়েছে শুধু আমি তোমাকে যেটার জন্য phone করা আমি তোমাকে biography এর জন্য ফোন করেছি তোমাকে কিসের biography biography বলতে গেলে রবীন্দ্রনাথ এর biography

হু লাগবে তো এখনই লাগবে তো এক্ষুনি লাগতো

আচ্ছা বেশ ঠিক আছে কতটা লিখতে হবে বড়ো করে না ছোটো করে

আচ্ছা বেশ তাহলে লেখ আমি বলছি

লেখ রবীন্দ্রনাথের ঠাকুরের জন্ম হচ্ছে সাত ই may চোদ্দোশো একষট্টি সাল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে

এটা নিশ্চয় জানিস যে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিল

আর মৃত্যু হয়েছে সাতই august উন্নিশ এক চল্লিশ খ্রিস্টাব্দে তখন তার বয়স কত ছিল জানিস

আশি বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছে আশি হ্যাঁ আশি বছর বয়সে মৃত্যুও হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হু আচ্ছা আর যেখানে সমাধি দেওয়া সমাধি দেওয়া হয়েছিল তোর কলকাতা তেই সমাধি দেয়া হয়ে ছিল কলকাতা র কোথায় কলকাতার কোথায় সেটা বলতে পারবো না কিন্তু কলকাতা তেই দেওয়া হয়েছে হু আচ্ছা বেশ তারপর তারপর রবীন্দ্রনাথ এর ছদ্দ নাম ছিল ভানু সিং ঠাকুর ভানু সিং ঠাকুর অনেকে আবার ভনিতা ও বলতো কি বলতো

ও আর তোর রবীন্দ্রনাথ ঠাকুরের এর পেশা ছিল কবি উপন্যাসই নাট্যকার চিত্র শিল্প গল্পকার এগুলো ছিল রবীন্দ্রনাথ এর পেশা

আর রবীন্দ্রনাথ আচ্ছা তুই বল তো রবীন্দ্রনাথ কি কি ভাষা জানতেন রবীন্দ্রনাথ কি ভাষা জানতেন

জানি না তো তুমি বলো

উম bengali তেও জানতো আর আর কিছু জানতো না না english আর bengali জানতো

আর তোর উম উল্লেখ যোগ্য পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের নোবেল পুরস্কার সেটা পেয়েছিল তোর ওই উন্নিশ তেরো সালে

নোবেল পুরস্কারটা মনে হয় তোর পেয়েছিলো কি একটা gitanjali না কি বই ছিল ওটার জন্য বুঝলি তো

আর রবীন্দ্রনাথের আহ স্ত্রী ছিলেন উম আহ কি নাম ছিল মৃণালিনী দেবী মৃণালিনী দেবী হু মৃণালিনী দেবী

আচ্ছা তারপর আমি তোকে basic গুলো বলে দিলাম বঝলি তো এই question মানে এইগুলোই তোর point হু তুই লেখ দেখ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি তুই shortcut এ লেখ লিখে দিতে পারবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক সংস্কৃতবান ব্রাহ্মন ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহণ করেন মানে রবীন্দ্রনাথ তোর ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহণ করেন কেন বলতো কারণ রবীন্দ্রনাথের surname হচ্ছে ঠাকুর আর ঠাকুররা বেশিরভাগ ব্রাহ্মণ হয় বুজলি তো

শুনতে পাচ্ছিস আমার কথা হ্যাঁ পাচ্ছি বোলো হু আর তোর বাল্য কালে আহ প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি মানে আহ রবীন্দ্রনাথের কি ছিল জানিস তো এই যে চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে যে school ওগুলো পছন্দ করতো না রবীন্দ্রনাথ আহ তোর খোলা মেলা জায়গায় পড়তে পছন্দ করতেন খোলা মেলা জায়গা বলতে গেলে মানে বাড়ির বাইরে নাকি বাড়ির বাইরে তুই দেখবি কোনোদিন তুই বিশ্বভারতী গেছিস

বোলপুরে যদি কোনোদিন বিশ্বভারতী যাস দেখবি বিশ্বভারতী তে পড়াশোনা করা হয় হয়তো একটা গাছের নিচে বা তোর খোলা মেলা জায়গা করা হয় চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করা করাই না কারণ রবীন্দ্রনাথ

আচ্ছা

হম school এ গিয়ে প পড়া তার পছন্দ হতো না আর আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতে কবে থেকে শুরু করে বলতো আট বছর বয়স থেকে আট বছর বয়স থেকে

তোর মানে ভাব কত ছোট থেকে তিনি এইসব করেন মানে লেখেন এইজন্যই তো এত নাম

তুই খালি হু হু করছিস না কিছু বুঝতেও পারছিস না না বুঝতে পারছি বোলো কেনে আচ্ছা তারপর চোদ্দোশো সাত চল্লিশ সালে তত্ত্ব বধুনির পত্রিকা তার অভিলাস কবিতাটি প্রকাশিত হয় মানে মনে হয় রবীন্দ্রনাথ এর first কবিতাটা চোদ্দোশো সাত চল্লিশ সালে প্রকাশিত হয়েছে

অভিলাস অভিলাস হু এইটা ছিল দ্বারা অভিলাসটা কবিতা না sorry অভিলাসটা হচ্ছে রচনা এটা তার প্রথম রচনা ছিল হু এক্ষুনি এক্ষুনি ভুল লিখে দিয়েছিলাম না না আমি ভুল বলে দিয়েছিলাম sorry sorry আহ এটা উনি প্রথমই করেছিলেন ঠিক আছে

তারপরে তুই জানিস রবীন্দ্রনাথ ঠাকুর উম সতেরো সালে এই মানে sorry সতেরো ব সতেরো বছর বয়সে ইংল্যান্ড এ যান

ইংল্যান্ড ইংল্যান্ড আচ্ছা ইংল্যান্ড এ নিয়ে সতেরো বছর বয়সে যাই আর তার বিয়ে হয় মালিনী দেবীর সাথে বিয়ে হয় আঠারোশো তিরাশি সালে আঠারোশো তিরাশি সালে আচ্ছা তারপর তারপর শুধু রবীন্দ্রনাথ ঠাকুর জানিস তো তোর কবিতা লেখা বা গান চিত্র এইসব না ব্যাবসাও শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবসা আচ্ছা কিসের ব্যবসা করতো কিসের ব্যবসা তো ঠিক ঠাক বলতে পারবো না আমি অনেক দিন আগেই পড়েছি ঠিক আছে তোর জ্বলনে আমাকে আবার মনে করতে হচ্ছে

হ্যাঁ সে তো বুঝতে পারছি কিসের ব্যবসা ঠিক ঠাক মনে নাই কিন্তু তোর কবে করেছিল সেটা মনে আছে তোর আঠারোশো নব্বই সালে আহ রবীন্দ্রনাথ পূর্ব বঙ্গের শেয়ালদার জমিদারি state এর ব্যবসা শুরু করেন এই তো কি কিসের কি এ এক্ষুনি বললে যে তুমি জানোনা বলতে হয় দেখলাম তুই কতটা জানিস হু তাইতো এই দেখ তোকে বললাম না বিশ্বভারতীর কথা

তো তিনি উন্নিশো এক সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এ ব্রহ্মচযশ্রম প্রতিষ্ঠা করে সেখানে পাকা পাকি ভাবে বসবাস করে আচ্ছা সান শান্তিনিকেতন এ হ্যাঁ শান্তিনিকেতন এই

বোলপুর শান্তিনিকেতন হম তারপর তারপর তোর উন্নিশো দুই সালে তার পত্নী বিয়োগ হয় মানে হম মৃণালিনী দেবী মারা যান উম মানে তার স্ত্রী

অসুখ এর কারণে বড়ো কোনো অসুখ হয়ে ছিল

তোর রবীন্দ্রনাথ এর biography তে এতো কিছু দেওয়া থাকবে না তো বৌ কেন মরে ছিল কি কারণে শুধু রবীন্দ্রনাথ কে নিয়েই বলে আমি শুধু রবীন্দ্রনাথ কে নিয়েই পড়েছি